এখানে কোচবিহার বিমান বন্দর দেখা যাচ্ছে।

কয়েকটি গাড়ি দাঁড়া করানো রয়েছে।

একানে একটি ঘরের ভেতর দেখা যাচ্ছে।

দোকানটির ওপরে হলুদ প্লাস্টিক লাগানো রয়েছে।

পাশে একটি সাপের ছবিও দেখা যাচ্ছে।

এখানে অনেক ধরনের বাইক রাখা আছে।

মেয়েটির সামোনে একটি জামা পরা রয়েছে।

মেয়েটি পায়ে সাদা সু জুতো পরা রয়েছে।

বাড়ির সামোনে রাস্তার পাশে কয়েকটি ফুলের গাছ লাগানো রয়েছে।

এখানে একটি হোটেল দেখা যাচ্ছে।

একটি বেডের পাশে রয়েছে একটি হুইল চেয়ার ।

এখানে একটি ঘরের ভিতর দেখা যাচ্ছে একটি ড্রেসিং টেবিল ।

এখানে একটি বইয়ের দোকান দেখা যাচ্ছে।

বইগুলি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

এখানে একটি ওয়াইন শপ দেখা যাচ্ছে।

একজন লোক বসে আছে আর দুজন লোক দাঁড়িয়ে আছে।

দুটো চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি সেলুন দেখা যাচ্ছে।

এখানে একটি দোতালা বাড়ি দেখা যাচ্ছে।

পাশেই একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

পাশে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

বাড়ির ভিতরে রয়েছে একটি তুলসী ঠাকুরের মন্দির।

ঘরের বাইরে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে।